প্লাই মারা আছে নিচে টাইলস বসা।

একটি স্কুল তার মধ্যে অনেক বেঞ্চ দেখা যাচ্ছে। ছেলে দেখা যাচ্ছে তারা আর্ট পেপার দিয়ে প্রজেক্ট বানাতে শুরু করেছে।

তার মধ্যে একটি পোস্টার -এ লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ এর--

এবং সেখানে অনেক মহিলা দেখা যাচ্ছে। তারা জিনিস নিচ্ছে দেখছে চয়েস করছে এবং পত দাম লেখা আছে পনেরো টাকা করে।

সেখানে অনেক ফুল আছে। ফুলগুলোর স রং সাদা।

একটি বড় রাস্তা রয়েছে রাস্তাটির মধ্যে দুদিকে সাদা দাগ দিয়ে ঘেরা এবং পাশের দুদিকে সারি সারি জঙ্গল গাছপালা। বড় বড় গাছ গাছগুলো সবুজ রঙের দেখতে। অনেক সুন্দর দেখতে প্রকৃতির লাল মাটি।